একনায়কত্বের সুবিধা আহ একনায়কত্বের সুবিধাসূচক লইবার বিরুদ্ধে আমার এক বন্ধু আমাকে সাবধান করিয়া দিয়াছে। আমাকে অসৎ অসৎভাবে ব্যবহার করিবার সুযোগ আমি অতর্কিত দিয়েছি কিনা তাহাও তখন হইতে ভাবিতে শুরু করিয়াছি। এর সম্বন্ধে আমি এমন ভীত হইয়া পড়েছি যে এমনটি ইহার পূর্বে কখনো হয় নাই।

জনসাধারণ যতবার ভুল করিবে ততবার আর আমি ভুল স্বীকার করিতেই থাকিব। এর ভিত্তিতে একটিমাত্র অত্যাচারীর নিকট আমি মাথা নত আহ মাথা নত করি। সেই অত্যাচারী

হতাশাজনক সংখ্যালভ্যতার মধ্যে নাকি বা শক্তি যে আমার আছে তাহা আমি সবিনয়ে বিশ্বাস করি। বাস্তবিকপক্ষে এর একটিমাত্র অবস্থায়ই আমার পক্ষে সহজ এবং সত্য। আজ আমি দুঃখ পাইয়াছি। কিন্তু আশা করি জ্ঞানও লাভ করিয়াছি। বুঝিতেছি যে আমি অহিংসাবোধ বোধ গভীর নহে। আমার ঘৃণার জ্বালায় জ্বলিয়া মরিতেছি। government নির্বিষ বুদ্ধিতায় নানা কাজ করিয়া সে জ্বালায় ইন্ধন জোগাইতেছে। তাই এমনও মনে হইতেছে যে government যেন হত্যা, অগ্নিকান্ড ও অত্যাচারে ছাইয়া ফেলিতেছে চাহিয়াছে।